যেখানে একটা টেবিল লাগা আছে।

যেকানে একটা আমূল এর পোস্টার লাগানো আচে।

তার পাশে অনেকগুলো বাইক দাঁড়িয়ে আছে।

তার পাশে বন্দুকের একটা কামান রাখা আছে।

বাড়ির পিছনে অনেক গাছ লাগানো রয়েচে।

হবিটা দেখে মনে হচ্ছে একটা শপ ।

ছবিটা দেখে মনে হচ্ছে হসপিটালের ছবি।

হসপিটালে একটা ইমারজেন্সি বোর্ড লাগা আছে।

ছবিটাতে একটা অধ্যাপক দাঁড়িয়ে রয়েছে।

বিল্ডিংয়ের সামনে বেশ বড়ো ম্যাদান দেখতে পাচ্ছি।

একটা ঘর ইট দিয়ে গাতানো আছে।

যেখানে দুইটা লোক দেখতে পাচ্ছি।

দেওয়ালের উপরে একটা লাইট লাগা আছে।

দোকানে একটা পুরুষ দাঁড়িয়ে আছে।